এটা একটা এ .টি.এম. । এই এ .টি .এম. -এ কয়েকজন দুই জন মানুষ আছে এখানে।

পোলামানুষ ও আসে মাইয়া মানুষ ও আসে আর এখানে কয়েকজন মানুষ যাইতাসে।

এটা একটা দোকান । এ দোকানটার ] নাম আসে বাল দান্ডি--